ছবিটি একটি বড় বিল্ডিঙ -এর তোলা ছবি বিল্ডিং -টি খুব সুন্দরহোয়াইট কালার এবং অনেক গিরিল লাগানো আছে সেখানে এবং বিল্ডিং -টির সামনের অংশটা--